ও দিকে একটা বড় পোল দেখতে পাচ্ছি। পোল -টা বেশ একদম মজবুত পোল । এখানে বাঁশের পোল থেকে বাইক যাচ্ছে সব লোকেরা যাচ্ছে আসছে । একটা নৌকা ছোট মত রাখা রয়েছে।